এখানে আমরা আনস্পিরেশান নামের একটি টিউশন সেন্টার দেখতে পাচ্ছি। যেখানে সমস্ত বোর্ড -এর সমস্ত ধরণের স্টুডেন্ট -দের সমস্ত সাবজেক্ট পোড়ানো হয়ে থাকে এবং এখানে কম্পিউটার -এর ব্যবস্থাও রয়েছে।

এখানে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি। আসলে এটি একটি মেইন রোড এবং রাস্তাটি অনেকটি বড়ো এবং এখানে বড় যানবাহন থেকে ছোট যানবাহন অনেককিছুই চলার জন্য উপযুক্ত বলে মনে হয়।

এখানে আমরা একটি বিল্ডার্স -এর দোকান দেখতে পাচ্ছি। যেখানে নানাধরণের পাইপ তার রড ইত্যাদি ইত্যাদি রয়েছে এবং এখানে লাইট -এর সরঞ্জাম এবং ইলেক্ট্রিক -এর ব্যবস্থাও অনেককিছু করা আছে।

এমনকি এটা মানে কিছু এক্সট্রা জিনিসপত্র যেমন- উম আ শ্যাম্পু ব্রাশ টুথপেস্ট ইত্যাদি ইত্যাদিও বিক্রি হতে দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি চিড়িয়াখানা দেখতে পাচ্ছি। যেখানে অনেকগুলি কুমির দলবদ্ধভাবে শুয়ে রয়েছে এবং চিড়িয়াখানাটি অনেকটা বড়ো এবং সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে এবং এটি অনেকটা পরিচর্যার মাধ্যমে রাখা হয়।

এখানে আমরা একটি কারখানা দেখতে পাচ্ছি। সম্ভবত এটি একটি তেল কারখানা। যেখানে নানাধরণের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে তেল উৎপাদন করা হয় এবং সেটি বাইরে ইম্পোর্ট -ও করা হয়।

এখানে আমরা একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি। লাইব্রেরি -টি অনেকটি বড়ো এবং এখানে অনেক বইয়ের সমাহার রয়েছে। লাইব্রেরি -টি অনেকটি পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে এবং এখানে অনেক লাইট -এর ব্যবস্থাও করা আছে।

এখানে আমরা রাস্তার ওপরে ছোট-খাটো একটি সুপার মার্কেট দেখতে পাচ্ছি। যেখানে সমস্ত ধরণের জিনসের ব্যবস্থা করা রয়েছে। যেমন- শাক-সবজি বা চিপস বিস্কুট বা জাতীয় সরঞ্জাম যেগুলো দৈনন্দিন কাজে লাগে সেই অনুযায়ী সমস্ত জিনিসের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। ।